তো ওখানে কি এরকম কোনো package আছে যে আপনার যদি ধরুন সবসময় তো বড় group হওয়া সম্ভব হয় না যে হয়না তো তিন চার জন গেলো বা দুজন গেলো তো ঐরকম হ্যাঁ বন্ধু তুমি কেমন আছো? আলহামদুল্লিলাহ বন্ধু ভালো আছি? তুমি কেমন আছো? এই তো বন্ধু আলহামদুল্লিহা এই তো ভালো আছি? তারপর কেমন যাচ্ছে তোমার দিন কাল? দিনকাল তো শীতের ভিতর কেমন যাবে কেমন যাবে বোঝই তো সব জায়গায় প্রচন্ড শীত তোমার শরীরের কি অবস্থা এখন? হ্যাঁ, এটা একদম ই ঠিক বলেছো সব জায়গায় অল্প আগেই, গত বছরের তুলনায় এই বার মোটামুটি অনেক বেশি শীত পড়তেছে তো আছি আমি মোটামুটি শীতের মধ্যে হালকা পাতলা সর্দি কাশি হালকা পাতলা হইছিল কিন্তু এখন সব মিলিয়ে ঠিক আছি, আমার তো গত দুই দিন ধরে অনেক সর্দি আর ঠান্ডা সাথে হালকা হালকা জ্বরও আছে, ওহ আচ্ছা কত দিন থেকে এই সমস্যা তোমার? আর কত দুই দিন ধরে অনেক ঠান্ডা সর্দি, ওহ তুমি কি শীতের সময় ঠান্ডা পানী দিয়ে গোসল করছিলা? হ্যাঁ, এই গুলা আসলে ঠান্ডা পানী দিয়ে গোসল করা হয়, ওহ আচ্ছা তাহলে এটা একটা এটা একটা problem মানে শীতের সময় দেখা যায় যে যদি ঠান্ডা পানী use করে তো সে সময় পানির সঙ্গে ঠান্ডা লেগে যায় যার কারণে এই এটা অনেকেই সহ্য করতে পারে না,

হ্যাঁ, এটা ঠিক কিন্তু, একটা জিনিস দেখাবা যে গরম পানি দিয়ে গোসল আর ঠান্ডা পানি দিয়ে গোসল সব থেকে ভালো লাগবে কিন্তু লাগবে ঠান্ডা পানি দিয়ে গোসল করলেই, হ্যাঁ, এটা ঠিক বলেছো অর্থাৎ মানে গোসল করার যে একটা মজা সেটা ঠাণ্ডা পানি দিয়ে পাওয়া যায় গরম পানি দিয়ে গোসল করলে গোসল করার মজাটা পাওয়া যায় না, গরম পানি দিয়ে করলে শীতকালে হালকা হাল্কা ভালো লাগে, কিন্তু, গোসলের যে আসল মজা সেটা ওই ঠান্ডা পানিতেই পাওয়া যায় সেটা ঠিক বলেছো সে কারণে তো অনেক Sports men দেখা যায় যে তারা দিনের একটা অংশে বরফ পানিতে,

ওই ঠান্ডার সময় এই সব মানুষের রোগবেদি হয় তো এই ঠান্ডা লাগার কারণে মানুষের প্রায় মানুষের দেখা যায় যে নিউমোনিয়া রোগটা হয় তথা দেখা যায় ছোটো বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক লোকেরও এই নিউমোনিয়া হয় থেকে, ওহ তোমারও কি নিউমোনিয়া বিষয়ে কোনো অভিজ্ঞতা বা তুমি কি আগে আক্রান্ত হয়েছিলে। নিউমোনিয়া বলতে আমার আম্মুর কাছে শুনছি ছোটো থাকতে অনেক, মানে একবার অনেক ঠান্ডা পরছিলো তো ওই বছরই আমার নাকি নিউমোনিয়া হইছিলো খুব ই ঠান্ডা ছিলো,

আচ্ছা আমার এখনও নিউমোনিয়া আনা সম্ভব হয় না আর আমার আম্মুও বলে নাই তবে আমি দেখি আশে পাশের বাচ্চাদের শীতের সময় বেশি বিশেষ করে শিশুদের এই রোগটা বেশি দেখা যায় অনেক জ্বর আসে কাঁশি,

শিশু আর বয়স্কদের এটা সমস্যাটা একটু বেশি হয়, হম হম এই সমস্যাটা অন্য সময় দেখা যায় না এটা শুধু শীতের সময় দেখা যায়, হ্যাঁ, আর শীত কালে হাসপাতালে গেলে দেখবা যে সব শিশু আর বয়স্ক লোক, হম হম তারা এমনি ঠান্ডা সহ্য করতে পারেনা তো তাদের বেশি কাবু করে এই ঠান্ডাটা,

ওই যে তোমার বুকের ভিতরে cough জমে যায়, হম হম তো নিউমোনিয়া হইলে শ্বাসকষ্ট হয় কারো কারো কা কাঁপুনি দিয়ে জ্বর আসে তারপর দেখা যায় বুকে ব্যথা করতেছে, এইসব কিছুই নিউমোনিয়া লক্ষণ নিউমোনিয়া হইলে এইসব লক্ষণ রোগীর ভিতরে দেখা যায় আর তোমার মনে করেন এখন থেকে আরো দশ পনেরো বছর আগে তখন তো নিউমোনিয়া খুব ভালো চিকিৎসাও ছিলো না তখন শীত কালে নিউমোনিয়াতে প্রচুর লোক মারা যেত, হম মারা যাইতো তখন এটা ওরা এক একটা মহামারীর মতো ধরতো ভাবতো এটা এক প্রকার মহামারী,

নিউমোনিয়া একটা ভয়ঙ্কর রোগ ছিল তখন, হম সে সময় মানে প্রতিষেধক প্রতিরোধক অথবা ওষুধ type কিছু বাইর হতো না, তার কারণে না দেখা দিতো নিউমোনিয়া হঠাৎ করি তৈরি হঠাৎ করে অনেকেই একসঙ্গে মারা যাইতো, হ্যাঁ, আর এখন তো আধুনিক যুগে সব কিছুরই চিকিৎসা আছে বলা যায়,

আরেকটা মজার বিষয় হচ্ছে যে নিউমোনিয়ায় কিন্তু ইউরোপ, আফ্রিকাতে দেখা যায় না এটা প্রধানত এশিয়া এবং আফ্রিকার দেশ গুলাতে এই রোগটা প্রধানত দেখা যায়, হ্যাঁ, ওই যে তোমার ইউরোপে মনে করো ঠান্ডা পড়লোও তোমার ওই যে বরফ পরে তবু কিন্তু ওদের দেশে নিউমোনিয়া নাই, আভাস গত আচরণে অভ্যস্ত এটাতে, হম হম তারপর ওদের চিকিৎসা ব্যবস্থা তো খুব ই উন্নত, হম এটাও একটা কারণ দেখা যায় যে ওদের শিশু বাচ্চারা হচ্ছে যে শীতের সময় মানিয়ে নিতে পারে ছোটোবেলা থেকে আর ওদের গুলোতে দেখা যায় সময় অধিককাংশ সময় শীত থাকে, তার কারণে শীত ওদেরকে বেশি কাবু করতে পারে না, তার মানে ওদের উন্নত মানের নিউমোনিয়া টীকা আছে.

সরকারি ভাবে সকলের ওই যে তোমার সরকারি ভাবে সকল শিশু কিংবা বয়স্ক সবারই প্রতি বছর নিউমোনিয়ার টীকা দেওয়া হয়, হম হম আচ্ছা আচ্ছা, হ্যাঁ,

হ্যাঁ, আর হচ্ছে তোমার ওরা বাচ্চা একটা বাচ্চা জন্ম নেওয়ার ছয় মাস থেকে এক বছর এই সময়টাতে ওরা ঠান্ডায় কিভাবে টিকে থাকতে হবে তার একটা ছোটো ছোট.

বাচ্চারা life jacket দিয়ে swimming pool এর ভিতর ছেড়ে দেয় তখন বাচ্চারা ওখানে খেলা করতে থাকে তোমার হচ্ছে ঠান্ডাটাও absorb করা শেখে সাথে সাথে সাঁতারও শেখতে পারে,

হম হম এটা ঠান্ডাটা মানে ঠান্ডার সময় খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে সেই ছোটো বেলা থেকে, হা, হা, হা ছয় মাস বয়স পার হওয়ার পর থেকে,

হম হম হম এরা শীত প্রধান দেশ তো তার কারণে এভাবে ওরা শীতের সময় টিকে থাকে।

বাইরে আমার মানে ইউরোপ country আমার একটা ভাইয়া থাকে তো এই ভাইয়ার মুখে শুনছি যে ওরা আসলে ওদেরকে এই ভাবে ছোটো থেকে treat করা শুরু করে, হম হম আসলে এইসব করে করেনা বোধহয় সে সব দেশে নিউমোনিয়া অথবা ঠান্ডা জনিত যে সব রোগ দেখা যায় সে সব দেশে এসব রোগ কম দেখা যায়,

হ্যাঁ, মনে করো ইউরোপ ইউরোপ sorry তোমার হচ্ছে এশিয়া এবং আফ্রিকা এরা তো

অর্থনৈতিক ভাবে খুবই দূর্বল মানে সেদিন চিকিৎসা ব্যবস্থাও তো মোটামুটি level এর যার কারণে এখানে নিউমোনিয়া পরিমাণটা অত্যাধিক. সেটা ঠিক বলেছেন এদের জীবনযাত্রার মান ইউরোপের মানুষের মতো উন্নত না তারা চিকিৎসা মানে এরা যদি শুরুতে জ্বর আসে ওটাকে সাধারণ জ্বর ভাবে এটা যে নিউমোনিয়ার কারণে হইতে পারে সেটা তারা, প্রথম থেকে চিন্তা করতে পারে না সেই কারণে সাধারণ ভাবে চিকিৎসা পরে দেখা যায় যে এটা আসলে বড়ো ধরনের নিউমোনিয়া হয়ে যায়, হ্যাঁ, এই যে তোমার অর্থনৈতিক ভাবে দূর্বল যার কারণে যে জাতিগত একটা মানে শিক্ষিতের হার কম এইযে যেহেতু মা বাবা বুঝতেই পারে না যে আমার বাচ্চাটা নিউমোনিয়র দিকে চলে যাচ্ছে, এটা তো মা বাবা বুঝতেই পারে না যে সাধারণ জ্বর হিসেবে ভেবে নেয় আস্তে আস্তে বড়ো বিপদের দিকে এগিয়ে যায়,

বাংলাদেশের বাংলাদেশ অথবা ইউরোপ এই আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোতে দেয় এই শীতকালীন রোগ গুলার হম হম তাছাড়া রোগে আক্রান্ত হওয়ার পরও যদি তারা মানে রোগটাকে চিহ্নিত করতে পারে যে এটা নিউমোনিয়া রোগ তারপরেও আমরা সঠিক, সঠিক ভাবে চিকিৎসা পূরণ করতে পারেনা দেখা যায়, রোগ যখন শনাক্ত হয় তারপরেও পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা পায় না মানে যেই রোগের যে রোগের চিকিৎসা দরকার সেই চিকিৎসা পাওয়া যায় না,

মানে উন্নত মানের ডাক্তার নাই ডাক্তার থাকলেও হাসপাতালে নেওয়ার ব্যবস্থা থাকে না এই সব অনুন্নত দেশগুলি অথবা উন্নয়ন দেশ গুলিতে এই ধরণের problem বেশি দেখা যায়, হ্যাঁ, আর আমাদের দেশের হাসপাতাল গুলোতেই তো সবথেকে জীবাণুর পরিমাণ বেশি বলা যায় হাসপাতাল গুলো কতটা নোংরা, এটা ঠিক বলেছো অনেকেই সেজন্য অনেকেই বলে যে, মানে সুস্থ মানুষের অল্প অসুস্থ মানুষ যদি হাসপাতালে ভর্তি হয় দেখা যায় আরো সাত আট গুন বেশি অসুস্থ হয়ে যায় হাসপাতালে নেওয়ার পর সেখানকার দূষিত পরিবেশ জীবাণু, হ্যাঁ আমাদের দেশে হাসপাতালে যে রোগীকে নেওয়া হয় তার সাথে সাথে যে সুস্থ মানুষ গুলো থাকে ওই হাসপাতালে যাওয়ার কারণে তারাও সবাই অসুস্থ হয়ে যায়, এটা কথা ঠিক বলেছো অনেকেই তোমার এই কথার সঙ্গে অনেকেই একমত, হ্যাঁ এটাতো আসলে বাস্তব সত্য

হ্যাঁ, হ্যাঁ দেখছি যে, ওই যে তোমার দম নিতে পারে না একেবারে, হম হম একদম ঠান্ডার কারণে মনে হয় শরীর জমে যায় নিশ্বাস নিতে পারে না, হ্যাঁ, বুকটা পুরো জমে থাকে, হম এজমা রোগীদের জন্য ঠান্ডাটা মানে খুব বেশি কষ্টকর, তারা মানে দেখা যায় ঠান্ডা সহ্য করতে পারে না এবার একটু ঠান্ডা লাগলে তাদের নিশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা, heart attack মনে তাদের সব সময় feel করে heart attack হইতেসে। এই রকম্ ওই যে এজমা রোগীদের আমি দেখছি তারা হাসপাতালে গ্যাস দেয় দিয়ে গ্যাস নেয় হ্যাঁ, মানে হম হম আহ বয়স্কদের দেখিনাই কিন্তু শিশু বাচ্চাদেরকে দেখছি, যাতে গ্যাস দিয়ে নিশ্বাস নিতে যদি problem হয়, হ্যাঁ, হ্যাঁ ওই যে শিশু বাচ্চাদেরও বেশি দেখা যায় তো বয়স্কদেরও ওই এই মানে গ্যাস দেয় তাদের অতিরিক্ত সমস্যা থাকে, ও না আমি বয়স্কদের কাউকে দেখি নাই শিশুদেরকেই বেশি দেখছি, যাই হোক এই শীতকালীন কিন্তু শীতকালে অনেক ধরণের এই রকম সমস্যা দেখা যায় তো তাই আমাদের সবার উচিৎ মানে শীত যাতে আমাদেরকে কাবু করতে না পারে সেই কারণে শীতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, শীতের সময় যাতে গায়ে ঠান্ডা লাগতে না পারে অথবা সর্ব প্রকাশ সচেতনতা আমাদের অবলম্বন করা উচিৎ এই শীতকালীন সময়ে, সাবধান থাকা যায় আরকি, হম হম সেটা না তারপরেও আমাদে যার দ্বারা অবস্থান সেই অবস্থান থেকে আমাদের, সচেতন হতে হবে দেখা যায় যে পরিবারের যদি কেউ,

দেখা যায় পরিবারের সবাই কেউ শান্তিতে থাকতে পারে না সবাই চিন্তায় থাকে, হ্যাঁ, সেইটা তো ঠিক ই কারণ পরিবারে একজন যখন অসুস্থ হয় তখন, সবারই tension থাকে তার জন্য যে কখন সে সুস্থ হয় না জানি কি হয়ে যায়, হম সেই কারণে আমাদের সবার উচিৎ শীতে শীত সম্পর্কে সচেতন হওয়া, শীত যাতে লাগতে না পারে সেইরকম ব্যবস্থা করা আচ্ছা যাই হোক তোমার তো শীতকালীন রোগ হইছিলো তো তুমি এখন সুস্থ আছো তো আবার কি কি ওষুধ খেয়েছো এখন পর্যন্ত এখন ছোটো বেলাতে ছোটো বেলাতে এভাবে সুস্থ এভাবে সুস্থ হয়ে মনে নাই এখন তো মনে নাই, এখন আপাতত তোমার হচ্ছে. আমার হালকা পরিমান ঠান্ডা লাগছেতো তো এই ঠান্ডা জন্য আমার হিস্টাসিন ওষুধটা খাচ্ছি এটাতে তোমার সামান্য পরিমান সর্দির জন্য ভালো হয়.

আচ্ছা বন্ধু ভালো থাইকো,